অন্ধকার কিছু দেখা যাচ্ছে না দুই সাইড -এ গ্রিল দেওয়া আছে। ওটা দেখেই মনে হচ্ছে এটা বারান্দা।

অনেক ছবি টবিও সিঁড়ির মধ্যে আঁকা রয়েছে।

সেখানে একটা সবুজ কালার এর গাড়ি। গাড়িটার উপরের ছাদ হলুদ কালার এর। পশে দুইজন লোক দাড়িয়ে আছে। একজন মাস্ক পরে আছে হলুদ কালার এর।

একটা সুইমিং পুল দেখতে পাচ্ছি মাসখানে একটা নীল কালার -এর ছাতা লাগানো আছে।

একটা প্লাস আকারের রাস্তা দেখতে পাচ্ছি।